এখানে একটি বাড়ি আছে অনেকগুলো লেখা আছে বাড়ির দরজায় একটি গেট আছে।

এখানে বিল্ডিং -এর রং হলো সাদা নীল আকাশটা খুবই কালো আর গাছপালা গুলি খুবই সবুজ।